এখানে একজন ব্যাক্তি গাড়ি সারাই করার জন্যে একটি কাটার গ্যাস কাটার দিয়ে কাটার চেষ্টা করছে। এখানে একটু গ্যাস কাটারের মেশিন রয়েছে বোর্ড রয়েছে তার রয়েছে।

এবং এখানে একটি ঘরের মধ্যে রয়েছে ঘরে দরজা একটি দরজা খোলা আছে একটি দরজা বন্ধ অবস্থায় রয়েছে ।

একটি লোক টুপি পড়ে দাঁড়িয়ে আছে উম-- গাড়ির সামনে-- তারপর আছে-- একটি কিছু লোক-- দাঁড়িয়ে আছে।

এবং একজন একজন বাইরে দাঁড়িয়ে এ একজন বাইরে দাঁড়িয়ে আছে উ দাঁড়িয়ে আছে। আ-আর বাসের জানালা দরজা দেখা যাচ্ছে। উ বাসটি দাঁড়িয়ে আ --